সুন্দর করে এইজন্য হোটেল -টা সাজানো আছে। আমরা দেখতে পাচ্ছি বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। কোনো গেস্ট -এরই পার্কিং হবে আর কি। এরকম আ যখন বিল্ডিং -এর ভেতরে পাৰ্কিং লট থাকে না তখন বাইরেই পার্কিং করা হয়।

আর --এটা একটা কোনো অনুষ্ঠান বাড়ির আ-হ ফটো দেখানোর চেষ্টা করা হয়েছে। যেটার এ এটা একটা গ্রামের পরিবেশ যেখানে সকলে মিলে উ বসে --

পেট্রোল পাম্প -এ আ ম্যাক্সিমাম সময় এরকমইইই থাকে আর কি আমরা সবসময় রোজই পেট্রোল পাম্প যাতায়াতের সময় দেখতে পাই।

কলকাতার বুকে খুবই কম দেখা যায়। কারণ আজকাল প্রোমোটার -রা ফ্ল্যাট বানাতেই বেশি ইন্টারেস্টেড থাকে। আর এরকম বাড়ি সহজে আজকাল দেখাও যায় না।

এটা হচ্ছে কোনো অফিস আ- আ অফিস - এ আমরা যেরকম দেখে থাকি নিজের পার্সোনাল ডেস্ক থাকে আ ফ্যান থাকে এ.সি থাকে চেয়ার থাকে টেবিল থাকে। মেইনলি যেরকম অফিস - এর ডেস্ক হয়।

এখানে বনফায়ার -এর মতো করা হয়েছে যেখানে কিছু একটা দেওয়া হয়েছে ক্যাম্পিং -এর তো এটাই মজা।

জিনিসপত্র নিয়ে বসে থাকে। আমরা খুব কম দামে এসব জিনিসগুলো কিনতে পারি। এই রাস্তায় আমরা প্রায়ই যেতে থাকি। এটা-এর পাশেই আছে হগ মার্কেট ।